চেয়ার রয়েছে বসার জন্য এখানে এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বার্বি ডল এবং রাধাকৃষ্ণের ছবি ঠাকুরের ছবি তাছাড়া আরো নানা সামগ্রী এখানে রয়েছে।

এখানে একটা বিছানা রয়েছে চাদর বালিশের ঊষার ম্যাট্রেস রয়েছে এখানে একটা কম্বল রয়েছে এবং এটাচ লেট্রিন বাথরুম রয়েছে একসাথে।

দোকান রয়েছে দোকানে বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে স্টেশন মাস্টার রয়েছে এবং বসার জন্য জায়গা--

আ এইটা নতুন এখানে অ আয়না রয়েছে।

এটি একটি দোকান যেখানে বিভিন্ন ধরনের অলটাইম --

এবং গাছ সেখানে অ অ ঘেরাও করা হয়েছে গাছ ঘেরাও দিয়ে কারেন্টের খুটি তার দেখা যাচ্ছে।

আ কোনো সাইন্স ক্লাব হবে যেখানে বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের আ বিজ্ঞান--

একটা দোকান এখানে এখানে চোখের পাওয়ার চেক করানো হয় চশমা দেওয়া হয় ।

লাইট রয়েছে এ্যা এটা বটতলা ব্রিজ হবে।

উম মানে পুরুষগুলান আসছে এবং সাইডে একজন--

কিছু দাঁড়িয়ে আছে কিছু বসে আছে।

বাথরুম রয়েছে গামছা তারপর গেঞ্জি রয়েছে একটা টিশার্ট --

আশ্রম ধাম এখানে আশ্রম হবে এখানে একটা বিল্ডিং রয়েছে যেটা--

এখানে মনে হয় পাপ্পিদেরই মানে মানে বিভিন্ন জায়গা রয়েছে এখানে তাদের জন্য খাবারের বা বিভিন্ন--

এখানে আ প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে এবং একটি সুন্দর--

এবং এখানে ঊষা জুয়েলার্সের ভেতরে স্বর্ণের বিভিন্ন আইটেম রুপোর আইটেম পাওয়া যায়।

সিংহটি সতর্ক অবস্থায় রয়েছে এবং এর চোখ কিছু একদিকে নি--

নিবদ্ধ পরিবেশটি দেখে মনে হচ্ছে যে এটি কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বা চিড়িয়াখানা যেখানে প্রাণীটিকে--

এটা কোনও অনুষ্ঠান বাড়ির একটা চিত্র যেখানে বয়স্ক কিছুজন --

আ এখানে একটা হালকা কৃমি একটা রঙের দেওয়াল রয়েছে একটা বাচ্চা কোলে নিয়ে মহিলা রয়েছে।